এই ছবিতে একটা ইলেকট্রিক ভেহিকেল শোরুম দেখতে পারছি।

সামনে দুইটা ই-রিকশা সাজানো আছে আর শোরুম টা বেলুন দিয়ে সাজানো।

উপরে সাইনবোড এ ওয়াই সি ইলেক্ট্রিক ভেইকেল লেহা আছে।

পয়সা তুলার জন্য ভিতরেও একটা মানুষ পয়সা তুলছে।

এই ছবিতে দেখা যাচ্ছে একটা গ্রামের প্রভাত বেলা যেইখানে আকাশ লাল গুলাবী রশ্মীতে রঙ্গিন হয়ে আছে পুকু --

পিছনে অনেকজনের ছোট ডোকান দেখা যাচ --

এই ছবিতে দেখা যাচ্ছে একটা খোলা জাগার --

এই গাছটার কাছে দুইটা ব্লু ড্রাম রাখা আছে।

পিছনে একটা গেট কিছু বাইক আর রাস্তা দেহা পাওয়া যাচ্ছে।

একজন লোক পূজা করতাসে মাঝের সিংহাসনটা বড় আর ও তার উপরে ছাতি আসে।

সামনে ফুল দিয়ে অল্পনা তৈরি করা আছে সবকিছু খুব পবিত্র দেখা যায়।

এই ছবিতে একটা স্টেশনারি দোকান দেখা যাচ্ছে।

ব্যাগ এর উপরে বিভিন্ন ধরনের পেন পেন্সিল ইরেজার শার্পনার মার্কার স্কেল ব্লু কালার বক্স আর্ট সেট এবং অনেক ধরনের স্কুল সম্পরিচিত সামান সাজানো আছে।

এই ছবিতে একটা ক্লাসরুম দেখা যাচ্ছে বাচ্চারা বেঞ্চ এ বসে ড্রয়িং করছে।

মনে হচ্ছে দিওয়ালির কোন একটা বড় কম্পিটিশন চলছে।

এখেনে লোগরা যাইতাসে শানের দিকে এই তিনজন মানুষ বইসা কোথাও যাইতাসে --

এটা কোন ফ্যাক্টরি এর ভিতরে হবে যেইখানে মানুষেরা কাম করছে কিছুকে নিয়া।

এই ছবিটা একটা কনস্ট্রাকশন সাইট এর সোবির।

চারিদিকে একটা নীল রংয়ের ছোটো বাড়ি সামনে সবুজ গাছ আর গাছফালা ।

এই ছবি একটা চার্চ এর মনে হচ্ছে যেইখানে প্রেয়ার চলছে।

যেখানে অনেক লোগরা বাইরে দাড়িয়ে আছে।

চার্চ টা খুব ভালো মতন সাজানো হয়েছে।

এই ছবিতে একজন লোক রাস্তা সার্ভে মশিন ট্রাইপড ক্যামেরা দিয়ে ম্যাপ করছে।

লোকটা পিঙ্ক কালার এর শার্ট আর ব্ল্যাক কালার এর প্যান পরা আছে।

পিছন দিগে অনেক মানুষের ঘর দেখা যাচ্ছে যেইখানে মানুষরা কাপড় টাঙায়া রাখছে।

এই ছবিতে একটা ব্রাইটলি ডেকোরেটেড এন্ট্রি গেট দেখতে পারছি।

বহুত ভালো মতন সাজানো হয়েছে গেট টা ফুল দিয়ে সাজানো হয়েছে।

মনে হয় একটা বিয়ে বা বড় অনুষ্ঠান চলছে।

এই ছবিটা একটা আইস ক্রিম এর ছবি যেইখানে তিনটা স্কুপ আইস ক্রিম রাখা আছে।

একটা স্ট্রবেরি একটা বাটারস্কচ আর একটা ভ্যানিলা মনে হচ্ছে।

এর ছবিতে বহুৎ রকমের গ্লাস কাপ রাখা আছে।

একটা বিল্ডিং ও দেখা যাচ্ছে গাছের মাঝখান দিক দিয়া যেটা মনে হচ্ছে কোনো অফিস ।

এই ছবিতে দেখা যাচ্ছে একটা সোনার বুদ্ধার মূর্তি যেটা খুব ভালোভাবে সাজানো হয়েছে।

মুর্তির সামনে কিছু লোক পুজো করতে বা স্পর্শ দিতে আসছে।

এ ছবিতে একটা ফাউন্টেন এর দৃশ্য যেটা পার্ক এর মধ্যে আছে মনে হয়।

সামনের দিকে একটা বড় গাছ দেখা যাচ্ছে।

বহুত মানুষরা বসে দেকতেছে ফাউন্টেন এর খেলাটাকে কোনো মানুষরা খাঁড়া হইয়া দেকতেছে।

কোনো কোনো মানুষরা ফটো ও খিচছে ফাউন্টেন এর প্রভাবিত খেলা দিয়া।

এই ছবিতে একটা মানুষ নিজের রিকশা নিয়া দাঁড়ায় আসে।

আশেপাশে রিক্সা এর একটা দোকান আর কিছু আলাদা দোকান --

বহুতি রকমের টমেটো আসে ছোট বড় কাঁচা পাকা।

একজন লোক একটা স্করপিও গাড়িকে পাইপ দিয়া উ ধোলাইতেসে।

গাড়িটা লিফ্ট এর উপরে তুলে পরিষ্কার করে হয়েছে।

সামনের দিগে কিছু ঠাকুরের ছবি দিয়ে বুক এ মধ্যে আঁকানো।

এই ছবিটা একটা গ্রামের ছবি যেইখানে কিছু লোক দাঁড়িয়ে কথা কচ্ছে।

মোস্টলি ছোট বাচ্চা আর এবং ওদের মা হতে পারে।

এটা কোনো বিয়ের স্টেজ হবে যেটা বহুত ভালো মতন সাজানো হয়েছে।

এই ছবিতে বহুতগুলা পাখি দেখা যাচ্ছে যেটা রঙবিরঙ্গ।

একটা কেজ এ মজে আটকিয়ে রাখছে।

এ একটা নার্স আর ডক্টর কিসু কথা কইছে।

এই ছবিতে কারিম নগর ডায়েরি নামের একটা পার্লার দেখতে পারছি।

সামনে কিছু লোক আছে কেউ বাইক এ আসতেসে।

দোকানের দুধ দহি সুইটস আর মোটো ডেয়ারি প্রোডাক্টস নেওয়া যায়।

এই ছবিতে একটা হাতি নদীর জলে আছে।

তার পিঠে একজন লোক বসে আছে লাঠি নিয়ে।

এই ছবিটা একটা পার্ক এর হতে পারে যেখানে অনেক লোগরা য়োগা করছে ম্যাট বিছায়া।

এ ছবিতে দূর্গা পুজোর মন্ডপ দেখতে পারছি।

মাঝখানের দিগে দেবী দুর্গা আর চারদিগে গণেশ লক্সমী সরস্বতী এবং কার্তিক --

সামনে পুরোহিতরা পুজো করছে পুরো দৃশ্য বাকি ও উৎসবে ভরা।

এই ছবিতে দুইটা গাধা দেখা যাচ্ছে তারা একটা সাদা বেড়ার ভিতরে দাঁড়িয়ে আছে।

দুইটা গাধার রং হালকা গ্রে তাদের চোখ খুব সুন্দর দেখা যাচ্ছে।

দুইজনে সামনে মুখ করে দাঁড়িয়ে আছে।

এই ছবিতে দেখা যাচ্ছে একটা প্রাচীন বৌদ্ধ স্তূপার মডেল ।

যেখানে বুদ্ধা মূর্তিটা মাঝে বসে আছে।